একটা দুটা লোক দাঁড় করা রয়েছে । আর অনেকগুলা লোক কুর্সি-ইতে বসে আছে।

একটা লোক সামনে দাড় করে নিজের আহ ফোন থেকে ছবি তুলছে।

পার্ক এটা এ পার্ক পার্ক -এ অনেক গুলা লোগও রয়েছে।